একটি মালগাড়ি আছে মালগাড়ি আউট সাইড -এ দু চারটা লোক পার হচ্ছে।

লোগো লাগা আছে। এ বিমান রোড এর কিনারা তে খাড়াই আছে।

দুটা লোক বসে পরে আছে একটা লোক ওখানে কথা করছে।

এই দৃশ্যে কোচ বিহার ইয়ের পর--

দুটি ছেলা আছে-এ আর একটি বাইক -এ --